একটি মেলার থেকে তোলা হয়েছে।

ডান দিকের ওয়ালে একটি ওয়াল ক্লক লাগানো আছে--।

উপর দিয়ে কয়েকটি পাইপলান দেখা যাচ্ছে।

দোকানের ভেতরে একটি লম্বা ডেস্ক রয়েছে।

দুজন সার্ভিসিং করছে গ্যারেজ -এর ভিতরে অনেক-গুলো লোককে দেখা যাচ্ছে।

সামনে একজন ব্যক্তি দাঁত ব্রাশ করছেন।

লরিটির মধ্যে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

গেটটির ওপরে বোর্ডে আনন্দময়ী ধর্মশালা ল্যাখা আছে।

মাঝের শিশুটির মাথার উপর একটি সুইচবোর্ড রয়েছে।

চারদিকে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে।

রোডের মাঝখান দিয়ে একটি নতুন ডিভাইডার তৈরি হচ্ছে।

পাশে অনেকগুলো আয়না একসাথে লাগানো রয়েছে।

এখানে একটি জিম ঘর দেখা যাচ্ছে।

ট্রেডমিল তিনটিতে এম ম্যাক্সফিট লেখা রয়েছে।